হ্যা train ও ছারে, train train ও যাওয়া যায় হাওড়া থেকে নামখানা অব্দি train এ যাওয়া যাবে

তাহলে আমরা train এ ও যেতে পারি, তুই কোনটাতে যাবি বল আসলে bus এ তো আমার একটু সমস্যা হয় তার জন্যে আমি bus তা avoid ই করতে চাইসি ঠিক আছে তাহলে ছেড়ে দে তাহলে আমরা train এই যাই

হ্যা হ্যা নামখানা station মানে শিলদাতে যেতে হবে সেই ক্ষেত্রে

সেখান থেকে ধর নামখানায় নামলাম নামখানা থেকে নেমে আমরা যেখানে যাবো সেখানে মোটামোটি minute দশেক সময় লাগবে, minute দশ থেকে পনেরো

যাবে। ওখানে আমরা দু বছর আগে গেছিলাম তো ওখানে আ~ government ই একটা resort রয়েছে

যেহেতু দু জন মেয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে অন্নান্য resort এর চাইতে ওটা বেশি safe

তো ওই resort টার মজা হচ্ছে এটা যে ওই resort টাতে গেলাম আমরা

বকখালি beach যেটা আছে

আ~ তাজপুর, মন্দারমণি, পুরি-দিঘার মতো ওরকম ভিড় না

না না আমি ভিড় avoid আ~ ভিড় কম হলেই ভালো আমি ওরকম ভিড় ভাট্টা জায়গায় থা~ যেতেই চাইছি না

ঠিকাছে তো বকখালিতে যে জায়গা টা আছে বকখালির যেই main beach

আমরা ওখানে যা সময় কাটানোর কাটাতে পারবো তার থেকেও interesting ব্যাপার সেটা হচ্ছে আমাদের resort টা থেকে মানে ধর resort এর ডান ঠিক থেকে বেরিয়ে যদি আমরা বকখালি beach এ যাই হম resort এর বা দিকের রাস্তা ধরে আরো দশ minute এর রাস্তায় হেটেও যাওয়া যায় আবার টোটোতেও যাওয়া যায় সেখানে একটা island আছে হেনরি island

হ্যা তবে এই island টা বিশেষত্ব হচ্ছে এটা যে যেহেতু প্রচন্দ্র চোরা বালি আছে

যে মানে authentic যে সমুদ্রের vibe হম সেটা একমাত্র ওখানেই পাওয়া যায় আচ্ছা বালিগুলো ওখানে কালো কালো থাকে ওখানে সব সময় guard রা থাকে যাতে কেউ সমুদ্রে নেমে মানে অনেকটা এগিয়ে না যায় যেহেতু চোরা বালি রয়েছে

আর মানুষজন ভয়ে খুব একটা যায়ও না তবে ঐখানটাতে থাকলে আসলে সমুদ্রের যে মজাটা সেটা নেয়া যায় তো ওখানে কি থাকা যায় না ওখান থেকে ঘুরে আবার বকখালিতে ফিরে আসতে হবে না না বক ওটা বকখালির মধ্যেই পড়ছে। হেনরি island টা বকখালির মধ্যেই

ডান দিক দিয়ে ধর বকখালিতে যাবো ওটা ইকটু রাস্তা অনেকটা ইয়েতে হয় বা দিকে গিয়ে খুব বেশি distance না minute দশ এক distance এর মধ্যেই হেনরি island টা পরে আর হেনরি আচ্ছা এ যাওয়ার আগে

তো mangrove টাও আমরা যেতে পারবো explore করতে পারবো পুরোটাই ধর পায়ে হেটে যদি করলাম সেক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পারবো

এর পরে mangrove তা পেরিয়ে যাওয়ার পরে

হেনরি island এ বসে সময় কাটিয়ে যতক্ষণ যা ইচ্ছে হলো আমরা করে সেখান থেকে আমরা আবার এলাম এবার ধরে যদি দু দিনের plan করি

দুটো দিন মন ভরে সমুদ্র উপভোগ করা যাবে

কমকরে দুটো দিন। সেক্ষেত্রে সকাল টা তো রইলো রইলো আর সন্ধ্যে বেলা সমুদ্র তো একবারে miss করা যাবেই না সেক্ষেত্রে হেনরি island এ সন্ধ্যে বেলা যাওয়াটা safe না কারণ ওটা একদমই নিরিবিলি তো

আর হম হম সাথে mangrove আছে আর আমরা যদি যাই সন্ধ্যে টা আমরা বরংচ পুরোটাই বকখালি beach এ enjoy করতে পারবো আচ্ছা তো সন্ধ্যে বেলাটা এমনি বকখালি beach এ যাওয়া যায়? হ্যা হ্যা সব সময় যাওয়া যায় আমরা আগের বছর গিয়ে সন্ধ্যাবেলাটা পুরোটা বৃষ্টি পেয়েছিলাম যদি সমুদ্রের মধ্যে

মানে beach এ তারপর আ~ যা যা থাকে কোরাল আরো যা যা আছে শামুক ঝিনুক সব কিছুর গয়না গাটি, beg আরো অনেক অনেক কিছু জিনিস পত্র রয়েছে

আচ্ছা আর শুধুতো তাহলে তো খুবই ভালো হ্যা আর শুধরা তো কেনা না আর ধর আমরা গেলে আমাদের

তাদের জন্য কিছু নিয়ে আসতে হবে তো সেখান থেকে সেটাই সবাইকে গিফট করার মতো জিনিস পত্র আমরা পেয়ে যাবো

আর পুরো market টা যেটা আছে বকখালি beach ঢুকতে সেখানে আমাদের shopping টাও হবে

আ~ সামুদ্রিক খাবার টাবার মানে ধরে মাছ কাঁকড়া এগুলো পাওয়া যায়?

একটা shop আমার চেনা জানা একটা দোকান আছে দোকাননা একটা hotel আছে সেইখানে আ~ খাবার মানে authentic বাঙালিদের তো মাছ

হম আমি আসলে খেতে চাই কি ধর এখানে তো বুজতেই পারছিস এগুলো খাওয়া হয়ও না এবং প্রচুর দাম তো শুনেছি ওখানে দাম খুব কম হয় তো সেরম যদি হয় ওখানে আমরা একটু prawn খেলাম, চিংড়ি খেলাম ভালো, কাঁকড়া খেলাম

জানা শুনা বলতে কি ধর ওখানে তো আমার মনে নেই দু বছর আগে কি ছিল তবে পুরো আ~ beach টার মধ্যে প্রচুর মানে এরকম এরকম সমুদ্রে খাওয়ার এরকম stall হম হম প্রচুর রয়েছে individual individual শুধু তাই নয় ওখানে ফুচকাও পাওয়া যায়

ওখান তা ঘুরে আমরা রাতে dinner তা নিয়েই ফিরবো

খাবার resort এ সত্যি কথা বলতে গেলে lodging টা ঠিক আছে fooding এ প্রচুর দাম। ওখানে খেয়ে পোষাবে না মানে অনেক বেশি টাকা যাবে সেই তুলনায় খাবার দাবার খুব একটি ভালো হবে না আচ্ছা এটাইতো জানা হলো না যে এটা book করতে হবে কি করে আর এর খরচ কত? এই সরকারি resort টা হ্যা আমরাও ধর এটা book করতে হবে online, কারণ আগেরবারও online book করেছিলাম আ~ যদি আমরা ধর একটা single room নেই

দুই বা আড়াই হাজার এরকম কিছু একটা পরে

আর dormitory তে অনেক কম পরে কিন্তু দরকার নেই যেহেতু দুইজন মেয়ে আছি আমরা বরং একটা room নিয়ে নেবো

দুদিন মিলিয়ে বোধয় দুই আড়াই পরে

সেটা তুই দেখে নে না ওদের website টাতো তুই জানিস হ্যাঁ website টা আমি জানি ওখানটা দরকার হলে আমি phone করেও কথা বলে নিতে পারি phone করে কথা বলে নিবো যে কিরকম কি ব্যাপার আছে আর online এ তাহলে আগে phone করে জেনে নিবো তারপরে নাহয়

online এ বুক করে নিলে নিশ্চিন্ত যে আমাদের মোটামোটি আর মানে যা গিয়ে থাকা খাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না mainly তো lodging তা নিয়ে ব্যাপার

এই সময় গেলে AC লাগবে বলে মনে হয় না কারণ ঐখানে না কিরকম হয় বলতো ওখানে না আবহাওয়াটা এই সময় টা একরকম হবে যে যখন তখন বৃষ্টি নামে

এই রোদ আছে রোদের মধ্যেই বৃষ্টি হচ্ছে একটা সুন্দর একটা ব্যাপার থাকে তো এই সময়ে আমার মনে হয় না যে AC প্রয়োজন পড়বে AC ছাড়াই এই সময়টা ভালোই কেটে যাবে আর AC যদি লাগে যদি গিয়ে দেখি ওখানে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আমরা shift করে যেতে পারি কোনো AC room এ

হ্যাঁ এমনি কি বলতো ওদের resort টা না একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে মানে প্রচুর room

তো সেক্ষেত্রে যদি একান্তই অসুবিধা হয় একটা alternative room পেয়েই যাবো সেক্ষেত্রে মনে হয় না খুব একটা সমস্যা হবে হম

booking দায়িত্ব আমি তোর উপর দিলাম তাইলে তুই booking টা কর আচ্ছা date টা কবে কি করবি সেটাওতো একটা plan করতে হবে যে আমরা কবে যাবো, date তা অনুযায়ী তো booking হবে হ্যা হ্যা date টা অনুযায়ী book করতে হবে, সেক্ষেত্রে আ~ April মাসের প্রথম সপ্তাহের weekend তা পড়ছে ওই এক দু তারিক করে আমার মনে হয়ে সেটাই ভালো হবে নাকি? ও তোর তো আবার

না না সেক্ষেত্রে তাহলে ঠিক আছে চৌদ্দর পরেই করা যাবে মোটামোটি তাহলে পনের ষোলো করে একবার দেখি সেক্ষেত্রে তোর ছুটিটাও পরে যাবে আর ষোলো তারিখে করি তাহলে, ষোলো তারিখ করেই book তা করে ফেলি আমার মনে হয় কি যখন গরমের ছুটিতেই যাচ্ছি তখন শনি রবি করার দরকার নেই weekdays এই যাই তাহলে আরেকটু ভিড় কমও হবে, আর দাম টাম গুলো একটু কম নিবে মনে হয় হ্যা তাও হতে পারে হ্যা ছুটি যখন পরেই আছে সেক্ষেত্রে weekend এর তো আর কোনো দরকার থাকছে না weekdays এ হলেও কোনো অসুবিধা নেই

তাহলে তুই এক কাজ কর আমার তো ১৪ তারিখে ছুটি পড়ছে, তোর কবে পড়ছে? আমার ওরকম বারো চৌদ্দ করেই পড়ছে তাহলে এক কাজ কর সতেরো বা আঠেরো যদি weekend না হয় ওই সময় করে করা যায় আর যদি সতেরো আঠেরো weekend পরে তাহলে তার পরে যেটা সোমবার শুরু হচ্ছে সেইরকম দেখে করা যেতে পারে

মানে weekdays করেই যাই তাহলে

ওটা মোটামোটি দু দিনে আমাদের cover হয়ে যাবে আর যদি ভালো লাগে সেক্ষেত্রে আরো একটা দিনও হাতে রাখিস মানে দুইয়ের জায়গায় তিন ও হতে পারে হ্যা হ্যা সেতো ঠিকই আছে, ছুটি আছে কোনো অসুবিধা নেই

এমন plan করি যে আমরা সোমবার যাবো বুধবার ফিরবো, যদি ভালো লেগে যায় তাহলে বুধবার টা থেকে বৃহস্পতিবার ফিরবো হ্যা সেটাই ভালো হবে